এখানে আমি দুটো টোটো দেখতে পাচ্ছি টোটো দুটো একটা নীল কালার একটা সবুজ কালার টোটোতে জোরে আমরা বাজারে আরও অনেক জায়গায় যাই ।

এখানে আমি একটা ঘর দেখতে পাচ্ছি রুম যেখা-নে অনেকগুলো গিটার রাখা আছে পিয়ানো রাখা আছে। যেগুলো গানের ।

এখানে আমি একটা পার্ক দেখতে পাচ্ছি এখানে বসারও জায়গা আছে চরবারও জায়গা আছে সিড়ি আছে।